একটা বোর্ড লাগা আছে আর বোর্ড টাতে লিখা আছে ই স্টেট ব্যাঙ্ক এ.টি.এম. ।

এই ছবিটাতে একটা অনেক বড়ো গ্রাউন্ড দেখাছে ময়দান ।

সামনে একটা গেট দেখা যায়। ওই গেট -টা আধা খুলা আছে আধা লাগা আছে।

ওর পেছনে একটা বসবার চকি আছে ওটাতে একটা লোক বসে আছে ।